বিল্ডিংয়ের চারিদিকটায় তার কাটার বেড়া দিয়ে ঘেরা রয়েছে এবং বিল্ডিংয়ের সামনে দুএকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছেন এবং দেখা যাচ্ছে একটি গাছও রয়েছে।

ওখানে দেখতে পারছি একটি রাস্তা রাস্তার মধ্যে কিছু দোকানপাঠ রয়েছে সেগুলো বন্ধ রয়েছে ।

এটি একটি মাছের বাজার। যেখানে দেখতে পাচ্ছি নানান ধরণের মাছ রয়েছে।